বীজ চারা এবং কিছু ডালের চারা।

স্পোর্ট স্টাইল লেখা হয়েছে সবই ছেলেদের জামা কাপড় নিচে ছোট ছেলেদের এবং।

গাড়ি সেটা বড় গাড়ি হোক কিংবা ছোট গাড়ি হোক ঢাকা থাকলে একটি স্পেস বাচবে এবং মানুষ ও সেদিক দিয়ে চলাচল করতে পারবে।

একটার সাথে একটা একটার সাথে একটা এবং সাথে সাথে বেলকনি ও আছে ওইটুকু বেলকনির মধ্যে কাপড় মেলতে গেছে। আবার কেউ কেউ গার্ডেনিং করছে সেটা হলো সনু ইকো হোম ।

ডেকোরেশন এর ওপর বেশি নজর দিয়ে থাকেন। সুন্দর ডেকোরেশন হলে জিনিসটাও সুন্দর লাগবে। আর আর সবাই এখন লাইটিং দিয়ে সবকিছু সাজাতে চয়।

হুম কিছু কিছু হাসপাতাল আছে যেমন গভমেন্ট হাসপাতাল আছে প্রাইভেট হাসপাতাল আছে। এমনও এমনও কিছু কিছু হাস--

জালের ভেতরে আছে জাল দিয়ে নেট দিয়ে আবদ্ধ এই জালের ভেতরে আছে কিছু কিছু হরিণ হু চারিদিকে শুধু গাছ আর গাছ।